সামনে একটি দোকান দেখা যাচ্ছে যেখানে আজ এই দোকানটির সাইনবোর্ড -এ ড্রেসেস বলে ইংরেজিতে আর বাংলায় লেখা আছে দোকানটায় নানা রঙের বেলুন দিয়ে সাজানো লাল নীল হলুদ আকাশী গোলাপ সবুজ দিয়ে তার পাশে ফলস অ্যান্ড ও পিকো করা হয় লেখা আছে তার পাশে একটি দোকানে টেইলারস ব--

এই ছবিটি একটি রাস্তার ছবি যেখানে একটি বাড়ির মতো রয়েছে আর সেখানে নিচে ভারতীয় স্টেট ব্যাঙ্ক রয়েছে ইংরেজি হিন্দিতে লেখা রয়েছে তার সাইন বোর্ড -এ নিচে পাশাপাশি অনেক দোকান রয়েছে তাদের সাইনবোর্ড - এ নাম লেখা রয়েছে উম অনেক বাইক রয়েছে কিছু লোক রয়েছে সামনে একটি অটো রয়েছে।